এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং টিতে লেখা আছে মালদা ক্লাব ।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটিতে শুধু ছেলেদের জামাকাপড় রয়েছে।

বাড়ির কাজটা সম্পূৰ্ণ হয়নি বাড়ির নিচে অনেক গুলো উম ই গিটির স্তুপ রয়েছে আরো--

এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে। বিল্ডিং টি দোতালা বিল্ডিং টি অনেক দূর পুরো অনেক বড়ো বিল্ডিং রয়েছে--

এখানে একটি ফলের দোকান দেখা যাচ্ছে দোকানটিতে নানান ধরণের ফল রয়েছে থোকা থোকা আঙ্গুর রয়েছে কাজু কিসমিস চেরিফল ব্যাগ ঝোলানো রয়েছে আরো--

ত্রিপল বিছানো আছে ত্রিপলের উপর তারা বসে আছেন সামনে একটি।

নিচে শিক্ষককে দেখা যাচ্ছে যে নিচে একটি বট ব্যাংক -এ পাসে একটা চেয়ার রাখহা আছে সে দারিয়ে দারিয়ে বাচ্চা দের কি শেখায়।

এখানে একটি প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলটি সিনারী টাইপ -এর প্যান্ডেল করা হয়েছে ওনে ।

এখানে একটি ব্রীজ দেখা যাচ্ছে। ব্রীজ -এর মধ্যে ছেলে ছবি তুলছে।